ছবিটিতে একটি জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে। অনেক সবুজ গাছ দেখতে পাওয়া যাচ্ছে এবং মাজখান থেকে ।

একটু উঁচু জায়গা থেকে এবং নিচের দিকে অ্যাজবেসটার -এর চাল দেখা যাচ্ছে।

এবং দরজার উপর কালো রং এর পর্দা দেওয়া আছে।

ছবিটি একটি বড়ো মাঠের ছবি।

বডি বিল্ডার দেখতে পাওয়া যাচ্ছে এবং তার সিক্স প্যাক ও দেখা যাচ্ছে।

এই দোকান এর নাম দাস ষ্টুডিও এবং একটি ডাকঘর ও দেখা যাচ্ছে ।

স্টেজের উপর তিন জন মানুষ দেখা যাচ্ছে এবং স্টেজ টি ফুল দিয়ে ডেকোরেশন করা আছে।

এগুলি বড়ো বড়ো থাম দিয়ে --

এবং এই পার্ক টির সুন্দর নীল সাদা।

একটি সোজা রা লম্বা রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে এবং দূরে অনেক আলো দেখতে পাওয়া যা--

পবিটিতে একটি জলাশয় দেখতে পাওয়া যাচ্ছে এবং কিছু নর্থ বেঙ্গলী মহিলাকে দেখতে পাওয়া যাচ্ছে।

রথটি হলুদ এবং লাল রং এর।

পাথর এর বাহিরে কারোর বুট জুতো দেখতে পাওয়া যাচ্ছে যেটি কালো রং এর।

সাদা পাতা এবং পেন দেখা যাচ্ছে।

ছবিতে একটি বাড়ি তৈরি হতে দেখা যাচ্ছে যেই বাড়িটির সামনে--